এপারে একটি রাস্তা আছে তার রাস্তার গায়ে দু তিনটি ছেলে দাঁড়িয়ে আছে এ--

একটি বৃদ্ধ তার বাচ্চা কে নিয়ে সাইকেলে করে যাচ্ছে একজন বাইক এ করে তার বাচ্চা কে নিয়ে যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে এক সাইডে একটি মারুতি দাঁড়িয়ে আছে একটি লরি দাঁড়িয়ে আছে।